কোথাকার ছবি জানিনি তবে দেখে মনে হচ্ছে জনবহুল এলাকা । বাটার একটা শোরুম আছে।

এটা প্রতিটা দোকানে রাখা আছে। স্ক্যান করে দোকানদারকে --

সন্ধ্যাবেলায় উম আরামে বসাও যাবে।

দেখে তো সেরকমই মনে হচ্ছে ।

কতছাপ দেওয়া আছে দুটা গাড়ি দাঁড়িয়ে আছে সাইডে একটা অটো দাঁড়িয়ে আছে ।